এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে একটা স্কুল আকাশি কালার এবং হোয়াইট কালার -এর মধ্যে--

বাইক ও দাঁড়িয়ে আছে তারপাশে একটা লরি -ও দাঁড়িয়ে আছে এবং তাদের ওপরে একটা ব্রিজ আছে এবং সেই ব্রিজ -এর ওপর দিয়ে --

এইদিকে সবুজ গাছপালা ভর্তি ।